অনেকগুলো টম্যাটো বিলাতি দেখা যাচ্ছে বিলাতি গুলো খুব ভাল লাগছে দেখতে।

ওইতো কোনো ভবন কালার করা হচ্ছে বাংদেনা ড্যাং দেওয়া আছে।

এটা কোনো প্রতিমা আছে অনেক লোকজন দেখা যাচ্ছে।

খুব সুন্দর লাগছে দেখতে লোকজন দেখা যাচ্ছে না ।